আর আটজন দুজন subscriber মানে তোর বুঝতেই পারছিস দিনে কম করে fifty million sixty million একদিন এ তোর views চলেই যাই ও সেটা তো হবেই হ্যাঁ সেটাই কি বলতো like এ তো like এও তো কিছু টাকা পাওয়া যাই earn করা যাই তো সেই হিসাবে তো তোর ten millions fiftin millions যদি like থাকে তো সেই হিসাবে অনেকটা টাকা। ওর গলাটা তো নিজেই কথা বলে তাই না হ্যাঁ হ্যাঁ নিজে আহ যেটা ইংলিশ মানে ওর তিন চারটে channel আছে বুঝলি এবার ওরা তো ইংলিশ বলে তো ইংলিশ channel টা যেটা আছে ওটা ওর কিন্তু নিজের কিন্তু আরেকটা হিন্দি channel খুলেছে এখন নতুন তো সেটা আরকি আহ মানে dubbing করে মানে dubbing করানো হয় তারপর কিন্তু ছাড়া হয় channel এ আবার একটা দেখলাম না তামিল না তেলেগু যাইহোক এরকম একটা channel খুলেছে এবং ওই channel এও কিন্তু তারা video বানাই তাই নাকি? মানে তিন চারটা প্রায় তোর যেটা হিন্দি ওটাতে প্রায় তোর আহ four five million হয়ে গেছে আহ দশ বারো million হয়ে গেছে অনেক বুঝতেই পারছিস

video করা হবে আর কি আর আমাদের সরকারি office তো বুঝতেই পারছিস গিয়ে টুকটাক video করা যাবে এখন army police তাদের ক্ষেত্রেও যদি বলা হয় তো তারা তো দেখছি এটাকে video করছে

হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস কারণ এখন যদি social media তে মানে বড়ো কিছু চাস তালে মানে বড়ো কিছু life করতে চাস তালে কিন্তু social media টা আমাদের একমাত্র উপায় অনেক তাড়াতাড়ি যদি চাস তাহলে অনেক ভালো জায়গায় চলে যেতে পারিস হ্যাঁ time লাগবে দু বছর পাঁচ বছর দশ বছরও time লাগে কিন্তু দশ বছর পরে যে সাফল্যটা পাবি সেই দশ বছর সময়টা কিন্তু কিছুই না বুঝতে পারছিস সেটা তো একদম ঠিকই বলেছিস কিন্তু দেখ দশ বছর বেকার যে হয়তো কোনো জায়গায় job করছি আরকি তুই যদি করিস তো এইখানে তো তোর সময় টা নষ্ট হচ্ছে না তুই job করছিস

সেটাই আর মানে একটা friend আছে আরকি ওর তো ইউটিউবে channel আছে প্রায় তোর six hundred k subscriber মানে ছ লাখ subscriber হয়ে গেছে ধর আচ্ছা তাই নাকি?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 আর আমাকে কি বলতো শিক্ষাটা পেতে হবে যে কি করে কোন জায়গায়টা আসতে হবে তারপরে আমার channel টা আরো বেশি grow হবে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 খুলেছিস তখন দেখ প্রত্যেকদিন তার কারণে এরকম করিস না যে দুইদিন পাঁচদিন ছদিন পরে video মানে create করবি বা video create করবি বা ছাড়বি তাহলেই কিন্তু তোর আরকি এটা বাড়বে না বুঝতে পারছিস তাই জন্য daily তোকে দুই দুটো করে কম করে video ছাড়তে হবে যদি account টা চালু রাখিস আরকি আমার দিক থেকে মনে হয়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 হ্যাঁ ঠিকই বলছিস আচ্ছা যাই হোক তোর ছেলে কেমন আছে? আছে বেশ এখন মোটামোটি ভালোই আছে রে আচ্ছা তোর ছেলের কত বছর বয়স হয়ে গেলো রে?

ও আচ্ছা ছেলে তো হয়ে গেলো তুই party টাটি কিছু দিবি না খবর কি তোর? দেখ ভাই একবার যখন এসছিলিস তখন তো তুই মানে গেলি প্রথমে জখন এলি কিছুক্ষনের মধ্যে চলে গেলি আবার আরেকবার এলি দেখা করে না করেই পালিয়ে তালে আমাকে কি করে ভাই দোষ দিচ্ছিস বল একদিন তো আসতে পারবি তবে তো সে time নিয়ে আসবি তবে তো আমি কিছু দিতে পারবো খাওয়াতে পারবো তাই না আরে তুই একটা আমাকে বলতে পারতিস তো যে ভাই চলে আই একবার party দেব কিংবা কিছু তুই তো কিছু বললিনা আমাকে এবার কিভাবে যাবো বল

ভালো ভাবে সবাই কে খাওয়া দাওয়া করিয়ে দেব, নিয়ে তারপরে নাহলে দু একদিন বেরিয়ে তারপরে আবার যাবি বুঝলি। ও আচ্ছা তুই যাকে বিয়ে করেছিলি ওর নামটা কি ছিল যে? ওর নাম টা তোর এখন যেটা আছে সেটা হল সীমা আর ওটাই আর কি সীমা আর একটা নাম আছে but ওটাই আর কি সীমা টাই নাম। সীমা বলে আর কি সবাই ডাকি। ও আচ্ছা আচ্ছা খুব ভালো নাম যাই হোক ছেলের নাম কি রেখেছিস?

আয়ুর?

ও আচ্ছা আচ্ছা যাই হোক আর তোর কি নাকি জন্মদিন ছিল ওই জানুয়ারী মাসের এক তারিক ছিল হ্যাঁ রে জন্মদিন but তোরা তো আর মনে রাখবি না কি করবো বল তো ওই আর কি কিছু কিছু friend পাঠিয়েছে।

ঠিক আছে তালে অনেক রাত হয়ে গেলো এবার রাখছি তাহলে হ্যাঁ? ঠিক আছে বেশ মাঝের মধ্যে phone টোন করিস কথা তটা বলিস বুঝলি? আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে বাবা মা কে বলবি phone করেছিলাম আরকি ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা বেশ তালে রাখলাম হ্যাঁ?

হ্যাঁ bye good night

হম Ma'am চেষ্টা করবো আপনার order quantity তা প্রথম এ analyse করে নি then আমি আপনাকে বলে দিচ্ছি আজকের মধ্যে delivery. Ma'am জদি বিকেলের মধ্যে না হলেও, মানে, night এ সাড়ে নো টার মধ্যে হলে অসুবিধা হবে?

হা ma'am হয়ে যাবে, কোনো অসুবিধা নেই আপনি আপনার order তা বলতে পারেন.

দু KG বাসমতি rice ma'am brand কোনটা? Okay ma'am ma'am দাওয়ত এর নিতে পছন্দ করবেন, কারণ এক KG দাওয়াতের সঙ্গে একটা করে আড়াইশো গ্রামের সাফওলা soya chunks free আছে,

Okay ma'am, এক KG ইন্ডিয়া গেট, এক KG দাওয়ত okay ma'am next ma'am,

Okay next ma'am, Ma'am ইটা তে একটা offer আছে আপনি যদি total twenty packet এর wafers নেন, তাহলে আপনি এক liter পেপসি পেয়ে যাবেন.

নিশ্চই ma'am colddrinks এর ওপর Offer আছে, আপনি সেভেন উপ, আপনি যদি সেভেন উপ চার তে দু Liter এর নেন তাহলে একটা দেড় liter free আছে আর যদি চার তে দু liter এর পেপসি নেন, তাহলে দুটো পাঁচশো ML এর free আছে. আহ সেভেন উপ এ সেভেন উপ এ দেড় liter ma'am আর পেপসি তে দুটো পাঁচশোর bottle হা কিন্তু split করে ma'am.

চার টে সেভেন উপ, চার টে পেপসি okay দু liter এর bottle হা ma'am শুনতে পারছেন. হা হা হা দু liter এর bottle এ আছে হম next ma'am, চার কিলো চিনি, ma'am white mix না fine cutting fine cutting চার কিলো চিনি, ma'am চার কিলো চার কিলো, এক জায়গায় হবে, না এক KG করে চারটে split হবে, বুজতে পেরেছি ma'am এক KG করে four split.

বুঝতে পেরেছি ma'am, ওটাও কি split হবে? না দু কেজির হা ওই জন্য বলছি ma'am দু কেজির দুটো আলাদা আলাদা হবে ঠিক আছে next ma'am,

One second ma'am, sorry ma'am chicken সালামী available নেই, ma'am না sauces হবে ma'am কিন্তু medium sauces size ও লং এ large তা নেই. Medium size ছ প্যাকেট, ma'am quantity কোনটা নেবেন? eight piece টা না fourteen piece টা? Ma'am eight piece and fourteen piece. Okay fourteen piece ছ টা packet next ma'am,

Chicken wafers গুলো আপনি কেনেন ছ packet, তাহলে extra আপনি আরও চার packet পাবেন okay ma'am.

মরজেরার চিজ okay ma'am brand কোনটা হবে?

Okay okay.

ma'am without sugar টা যদি আপনি দুটো নেন তার সঙ্গে একটা free পাবেন.

Okay okay okay কোটা প্যাকেট ma'am? Okay এক packet okay,

Okay মোহরী, ma'am সাদা মোহরী টা তো? Okay. না ma'am আনারদানা bottle available নেই. যেটা ma'am আমচুর বলে ওটাকে, হম আমচুর available আছে ma'am দু সো পঞ্চাশ গ্রাম আছে আর পাঁচশো গ্রাম আছে. Ma'am ওটা একটা bottle এ হয়, bottle কোটা হবে? Okay ma'am next ma'am. পাঁচসো কাজু, পাঁচসো কিসমিস। next ma'am,

Ma'am sorry to interrupt আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি, আমাদের স্পেন্সর এ কি আপনি কোনো রকম membership plan এর মধ্যে আছেন? কারণ কি আপনার bill টা almost fifteen thousand cross করে গেছে, তো আমাদের membership অনুজাই আপনি যদি one day single bill এ twenty-two thousand এর shopping করেন,

হবে, তো আমি সেই probality দেখতে পেয়ে আপনার membership যদি থাকে তো membership coupon code তা বলুন, বলে দিতে পারবো ma'am, আমি বলে দিতে পারবো, আপনি আপনার number তা বলুন,

Four nine four six ma'am জিনিয়া রয় enrollment name, okay ma'am আপনি এখনো অব্দি আমাদের store এ তে shopping করেছেন near about, Sixty-four thousand এর, তো ma'am আপনাকে এইটা reward হিসাবে একটা পাঁচ liter এর সাফওলা oil এর জার্, আর একটা প্রিয়া ম্যারি বিসকুট five packet offer করা হচ্ছে। তো যেটা near about cost হচ্ছে আপনার eight hundred fourty-nine rupees.

আচ্ছা, amount of money টা আমি আপনার total bill থেকে less করে দেব, sure ma'am আপনি আপনার continue করতে থাকুন list তা, Okay brand তা কি হবে ma'am? ইমামি healthy and tasty কাচ্চি ঘানি mustard oil okay ma'am packet দেব না bottle দেবো? Ma'am দু liter এর সঙ্গে, আপনি যদি আপনার এক liter extra নেন, তাহলে পাঁচসো gram এর ইমামি healthy and tasty sunflower oil এর দুটো pouch পেয়ে যাবেন, Okay, next order বলুন, Okay ma'am হালদিরামের হবে না, বিকানেরে হবে, বিকা~ বিকা~ ma'am,

Okay ma'am ma'am ওটা তিন রকম variety আছে পাঁচ টাকা, দশ টাকা, কুড়ি টাকা, Yes ma'am, yes ma'am ওটা brand name হচ্ছে এঙ্কর ওটার একটা toothpaste নিলে আপনি, চারটে brush এর একটা set পাবেন,

একটা দিয়ে দেব, ma'am আপনি একটা নুতুন যদি চান আমাদের সার brand এর একটা এসেছে new ওটা আমি একবার taste করে দেখতে পারেন okay, next ma'am, Ma'am আপনার total bill এখন twenty-one thousand two hundred fifty-two,

Ma'am mop তা কি আপনাকে, মানে steel এর mop? বুঝতে পেরেছি, ma'am ওটা plastic এর হয়, ওটা steel material এর হয়, okay ma'am, ma'am দুটো price range এর মধ্যে আছে, একটা two thirty একটা three thirty, three thirteen okay, ma'am detergent তা কোন brand হবে? Top load, ma'am. Ma'am সার্ফ এক্সেল top load যদি আপনি total তিন তে purchase করেন, তাহলে আপনি কমফোর্ট fabric এর দুটো bottle free পেয়ে জাবেন, okay, Ma'am আপনার bill তা গিয়ে দাঁড়ালো, twenty-three thousand two hundred and sixty-nine. Ma'am আপনার delivery টাইম তা হবে, six thirty-five, Ma'am এইটার জন্য আপনাকে একটা shipping charges দিতে হবে, যেটা only three hundred and three twenty-five, আর আমাদের যে representative আপনাকে এই জিনিস তা পচে দেবে, through বিগ বাস্কেট, তার নাম তা একটু kindly আপনি একটু লিখে নিন বা কোথাও note down করে নিন, প্রসেনজিৎ. নায়ক ওনার cell number তা লিখে নিন ma'am, two six, Two six three one eight five nine six zero ঠিক আছে ma'am.

Thank you, ma'am আপনার দিন টি শুভ হোক.

হ্যাঁ Hello mam আহ

good evening

weather এ তো খুবই এবছর মানে কোন ইয়ে করা যাচ্ছে না কারন এই সময় টা আমাদের এখানে মোটামুটি ঠাণ্ডা থাকার কথা কিন্তু এই বছর weather এমন অবস্থা যে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 হ্যাঁ একদম ঠিকই বলেছেন এখানে আহ ঠাণ্ডা, মানে একদমই নেই আমাদের এখানে ঠাণ্ডা পরেছিল, মাঝে এক দুদিন কিন্তু এখন তো আজকে বিশেষত একদমই ঠাণ্ডা নেই। তো শীতকালে যে এখন আমরা আছি সেটা মনেই হচ্ছে না, মানে

কেও মানে বলবে না যে আমরা december মাসে এখন আছি আর কি এটা December মাস।

সেটাই actually এইরম সময়টা বেশ ঠাণ্ডা টা পরে কারন কলকাতাতে তো আহ শীত বলতে just এই december এর last এর টা আর january এই পনেরো দিন মতো থাকে কিন্তু এই বছর, আহ একদমই ঠাণ্ডা নেই মানে দুদিন পরেছিল তারপরে একটু কুয়াশা হচ্ছে সকালের দিকে। এবং তারপর থেকে বেশ একটা গুমোট ভাব, গরম একটু ওই হাওয়াটা দিচ্ছে ঠাণ্ডা মাঝে মাঝে, কিন্তু এটাকে ঠিক শীত বলে মনে হচ্ছে না আসলে, কারন আমাদের এখানে যে পরিমানে গরম পরে। সেই তুলনায়এবছর বৃষ্টিটাও হয়নি একদম এবং শীতটা তো একদমই পরেনি, তো জানি না এতে কি হবে কারন আহ এই সময়টা যদি সময় না হই এমন শীতের সময় ধরো শীতই পরল না তো সেক্ষেত্রে কি হচ্ছে শরীর খারাপের একটা সম্ভাবনা খুব বেড়ে গেছে, কারন সর্দিজর একটা গরম ঠাণ্ডা গরম ঠাণ্ডা চলছে। আর কবেই বা পড়বে ঠাণ্ডা এতো January মাস চলে এলো কয়েকদিন পর আমাদের এখানে সরস্বতী পূজো, তো তারপর তো ঠাণ্ডা চলে যাওয়ার পালা, তো আসবেই বা কবে আর কতদিনে বা যাবে?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 বৃষ্টি একদমই হয়নি তবে মাঝে মাঝে আহ বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ এর জন্য ঝড় মানে তুফান এগুলোই বেশি হয়েছে কিন্তু,

এখানেও বৃষ্টি এবছর একদমই হয়নি, মানে বর্ষাকালে যে কালবৈশাখী বল বা

এবং এই নিয়ে একটা খুবই আহ অসুবিধার মধ্যে পরতে হয় সে ক্ষেত্রে, এ বছর প্রথম বার যেখানে কলকাতাতে কোন রাস্তাতে কোন জল জমেনি কারন, এ বছর আমাদের এখানে একদম বৃষ্টি হয়নি। মানে পুরো বর্ষাকাল টা চলে গিয়ে কোন মানে বর্ষায় যেরকম একটা নিম্ম চাপ হত আগে আহ তিন দিন চার দিন পাচ দিন ধরে, সেটাও নয় এবং যে একটা বৃষ্টির আমেজ সেটাও ছিল না যেমন সেই তুলনায় গত বছর আহ আমরা বর্ষাটা তো সারা মানে ভারী উপভোগ করেছিলাম এবং আহ তার সাথে সাথে ডিসেম্বর মাসেও বেশ ভাল বৃষ্টি হয়েছে।

এবং তার সাথে ঠাণ্ডাটাউ আমরা উপভগ করতে পেরেছিলাম, কিন্তু এবছর পুর বছর তাই গরম গরম তো মারাত্মক পরেছিল, সেক্ষেত্রে মানে হাই এলার্ট জারি হয়েছিল আহ দুপুর বেলাই রাস্তাই বেরতে বারন করা হছহিল মানে সরকারি একটা নিষেধাজ্ঞা জারি ছিল, কিন্তু এবছর না বৃষ্টি না শীত। মানে কোন তাই এভাবে আমরা উপভগ করতে পারছি না, আমার কি মনে হয়, আমার মনে হয় বৃষ্টিটা আরো ভালো করে হয়নি বলেই শীতটা হয়তো অত ভালোকরে পড়েনি। হতে পারে কারন আহ খবর যেগুল দেখছিলাম তোমার আহ উত্তর বঙ্গ বল বা আসাম উত্তর ভারতের দিকে যেমন এ বছর প্রচুর বৃষ্টি হয়েছে

মানে যেখানে আমাদের এখানে, প্রয় ঠান্ডা নেই বললে চলে সেক্ষেত্রে ওদের ওখানে, বেশ ভালো ঠান্ডা ওরা উপভোগ করছে এবং কিছু কিছু জায়গায় তুষারপাত ও হইছে খবরে সেইটা দেখাচ্ছে, কিন্তু এতে কি হচ্ছে মানে আহ weather টা এমন ভাবে change হচ্ছে, যেখানে হচ্চে সেখানে বেশ ভালোমতোই আছে বৃষ্টি বল গরম আহ শীত, কিন্তু যেদিকে মানে নেই যেমন আমরা এবার এবছরটা পুরোটাই বঞ্চিত হয়েছি যেমন বৃষ্টিও হয়নি শীতো আরনেই, আর শীত পরার সম্ভাবনাও নেই কারণ january মাস পড়েগেছে, তো সরস্বতী পূজার পরে এমনিও ঠাণ্ডা খুব একটা থাকে না। সুতরং এবছর এদিকটা মনে হচ্ছে এরকমই যাবে, সরস্বতী পূজার পর ঠান্ডা আস্তে আস্তে চলে যাবে, কিন্তু গরম টা আমার মনে হয় খুব বেশি পড়বে, এবং তাড়াতাড়ি গরম পড়ে যাবে। আর গরমে এতটাই তীব্রতা এবছর এতটাই দেখা হবে দেখা যাবে যে আমার মনে হয়, সবার পক্ষে খুব অসুবিধা হবে গরমে যে গরমে যে প্রধান অসুবিধাটা গরম হয় লুফ সেইগূলো মনে হয় এইবছর অনেক আরো বেশি পরিমানে হবে। হ্যাঁ এর একটা কারণ, কারণ এখনতো আমাদের weather টা এমন হয়ে গেছে এখন তোমার সারাবছরই ধরতে গেলে গরম কাল, শীতকাল তো সে ভাবে উপভোগ করা যায় না। আর বৃষ্টিটা কিছু কিছু জায়গায় হয় যেমন, আহ উত্তর ভারতের দিকে একক বৃষ্টি হয়েছিল আমি আহ september মাসে কেদার গিয়েছিলাম, যেখানে পুরো weather report দেখে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 এবং আহ আমরা যাওয়া থেকে যে সেই বৃষ্টিটা পেলাম, রোজি মোটামুটি ভালই বৃষ্টি পেয়েছি, মানে বর্ষাটা ওদিকে এবার ভালমতো আহ পাও হয়েছে, যেটা আমাদের এখানে একদমি আহ তাও পূজার কটা দিন একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু আহ এখন উত্তর ভারতের এসব পাহাড়ী এলাকাতে দেখাগুলোতে দেখা যাচ্ছে বর্ষার পরিমাণ বেড়ে যাচ্ছে, যার ফলে ধরকাবান এসবের সম্ভাবনা ও বেড়ে যাচ্ছে, নির্ঘাত আর বৃষ্টি হচ্ছে যেটা সমতলে খুব একটা আহ দেখা যাচ্ছে না, একদোমি তাই একদোমি, আমাদের এখানে আহ এখন weather এর যে অবস্থা তাতে নাতো বৃষ্টি ঠিকমতো হচ্ছে নাতো ভালো করে শীত পড়ছে শুধু সারা বছর ধরে ঐ কমবেশি করে গরমকালই চলে যাচ্ছে।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

মানে শীতের যে মৌসুমি যে ফল সবজি সেগুলোরও ঘারতি হয়ে গেছে কারণ, বেশিভার যায়গাতেই আহ এইরকম weather খামখেওয়ারলির জন্য আহ চাষিরা যেটা বলছে যে ঠিকভাবে মানে ফসল হচ্ছে না কারণ বৃষ্টিটাও হয়নি এবং শীতো পড়েনি, শীত না পড়াতে এখন এখানে দেখছি দুদিন ধরে খুব কুয়াশা।